উম উম এটা পাথর লাগানো হয়েছে পাথর লাগানো আছে বা রাস্তাও আছে সাইড এ।

এটা মনে হচ্ছে উদ্বোধন হয়েছে দোকানটি খুব আজকে এবং বাইরে লাইট জ্বা দা দিয়ে আছে এবং ফুল দিয়ে সাজানো হয়েছে। এটা অন্ধকারে ছবিটি তোলা হয়েছে এবং ব্যা পোস্টার ও দেখা যাচ্ছে সাইড এ আরেকটা দোকানও দেখা যাচ্ছে খুব সুন্দর।